কিন্তু পাশে একটা ছোট্ট একটা গাড়ি আ দাঁড়িয়ে আছে নাকি বলা যা --

কোনো লটারি বা কিছুর দোকান হতে পারে এইটা লেখা আছে এখানে প্রথম সর্বনিম্ন উনিশ হাজার নশো নিরানব্বই টাকার এক্সচেঞ্জ -এর সুব্যবস্থা আছে আটচল্লিশ মাসের কিস্তির সুবিধা আমার মনে হয়ে কোনো বাইক কেনা বা কেনার জন্যই হবে । একটা লোক দাঁড়িয়েও আছে বাইরে।

এটা একটা গরুর গোয়াল দেখা যাচ্ছে একটা গরু দাঁড়িয়ে আছে পাশেই মনে হয় জন্ম নেওয়া সদ্য একটা বাছুরও আছে তাদের পাশে কিছু খড় দেওয়া রয়েছে তাদের খাওয়ার জন্য অ্যা বড়ো যে মা- আ যে গরুটা রয়েছে শেখাচ্ছে কিন্তু যে বাচ্চাটা রয়েছে তাকে দেখতে পাওয়া যা মানে কে খেতে দেখা যাচ্ছে না।

গাইনো ডাক্তার এর পাশেই রয়েছে সন্ধ্যা নার্সিং হোম ।

পেট্রোল পাম্প -এর থেকে তেল নিয়ে এসেছি। ইন্ডিয়ান অয়েল পেট্রল পাম্প -এর ছবি এটা এমনকি এখানে দূরে একটা লোক --

ইয়ে রয়ে যাচ্ছেন সেই লোকটাও এখানে দেখা যাচ্ছে লোকটাকে ।

বলি এখান থেকে লোকেরা বই কিনে নিয়ে যায় পড়াশুনো করার জন্য গল্পর বইও পাওয়া যায় এই সব জায়গাতে।

টা আ গাড়ি দাঁড়িয়ে আছে এক--

ঘোষ মেডিকেল হল কেমিস্ট এন্ড ডায়গনস্ইস্টিক সেন্টার এইখানে প্রচুর লোক--